নীল রঙের একটি ডাসবিন রয়েছে কিছু ফুলের শোলা ঝোলানো আছে।

কিছু বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংয়ের জানালাগুলো দেখতে পাচ্ছি।

এখানে আমি সেন্টাল ব্যাং অফ ইন্ডিয়া দেখতে পারছি পোস্টার লাগানো।

এখানে আমি একটি ইস্কুল দেখতে পারছি।

এখানে আমি একটি রুম দেখতে পাচ্ছি।

চেয়ার আছে অনেকগুলো লাইট দেখতে পাচ্ছি ফ্যান আছে।

পাশে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং -টির গিল -গুলো দেখা যাচ্ছে এবং গেট দেখতে পাচ্ছি।

বাইরে কিছু জুতা দেখতে পাচ্ছি।

তাদের মাতায় হেলমেট এবং মাকস আছে।

উপরে লেখা আছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।

একটি গাছের মাঝখানটা পাকা করা রয়েছে।

বাড়িটির জালানা দেখতে পাচ্ছি সেটি সাদা এবং আকাশী কালারের রং করা।

পাশে একটি বিল্ডিংয়ের শাটার বন্ধ করা।

দূরে একটি বালটি দেখতে পাচ্ছি।

অনেকগুলো মানুষ রয়েছে মাছের কাটুন দেখতে পাচ্ছি।

একটি গাছ আছে সাইডে পাইপলাইন করানো কারেন্টের তার রয়েছে।

রুমের মধ্যে দুটি মানুষ দাঁড়িয়ে আছে।

রুমটা গোলাপি কালারের এবং ফুল ঝোলানো।